এবং বাড়িটি পাঁচীর দিয়ে ঘেরা রয়েছেপাঁচীরটি সাদা রঙের এবং পাচিঁড়ের পাশে বেশ কয়েকটি ছোট ছোট গাছ দেখা যাচ্ছে --

একটি বাড়ির দেয়ালের মতো দেখা যাচ্ছে।

হাত রেখে এবং একটি পা উঠিয়ে দাঁড়িয়ে আছে ।